এখানে একটা লোক বাইক নিয়ে দাঁড়িয়ে আছে এমনি একটা বাইক দাঁড় করানো আছে ।

এটা দেখি একটা জায়গা অনেক বাইক রাখা অনেক গাড়ি রাখা।